ওর রেল লাইন পট্রি গুলো আছে অনেক গুলো--

আর একটা দেখো এখানে কাঁচের টেবিল টা যেরকম আছে না আর শোকেসটাও খুব সুন্দর আছে।

ইলেকট্রনিক্স সব পার্টস -গুলো আছে জিনিস আছে ইয়ারফোন আছে ফোন আছে।

দেখো রাস্টার উপরেই এই দোকানটা আছে অনেক বড় দোকানটা আছে।

পোস্টারটা লেখা আছে খাওযার জন্য দুধের প্যাকেট ইয়ে প্যাকেট সব ব্যানার লাগানো আছে।

রাত্যে দুস্য লাগছে লাইট গুলো জ্বালানো আছে খুব সুন্দর দেখা যাচ্ছে।

সামনে ট্রলিও আছে আর কিছু জিনিস আছে লোক গুলো জিনিস পত্র কেনা কাটা করছে ওই বিক্রি হয় না ঘরে--

দেখো কত গুলো লোক এখানে দাঁড়ানো আছে নিচে আপন পাথরের উপরে জল ও আছে।

গাছপত্রও আছে ভিউ -টা দেখলে খুব সুন্দর লাগছে আর নিচে লোকও দাঁড়ানো আছে সুন্দর--

এই দেখো এটা লোক বসে আছে কত সুন্দর স্মাইল ফেস করে--

লোকটা বিল্ডিংটাও খুব সুন্দর আছে দুটো লোক সাজাচ্ছে--

কাজ করছে চেয়ার মানে চেয়ার গুলো সব পড়ে আছে।

যে ডিজাইন টা করছে খুব সুন্দর লাগছে অনেক বুলু কালারের পরে আছে আর অনেক ও--

লেখা আছে বাটা মনে হয় এটা বাটা শোরুম এখানে জুতো চপ্পলও ভালো পাওয়া যায় দোকানটা খুব বড় আছে।

তাছাড়া কাটিং করে এমনি ঘাস আছে তার মাঝে রাস্তা ঘাট--

ইয়ার পর আছে বসার জন্য গাছ গুলো দেখো কত লম্বা লম্বা আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে।

আর যে মেশিন গুলো আছে ওই মেশিন গুলো আছে খুব সুন্দর আছে।

হোয়াইট কালার শঙ্খ মলোর মূর্তি তা খুৱ সুন্দর লাগছে।

প্রতিটা এমনিই দেখতে লোক গলা সুন্দর লাগছে কিন্তু এই মুহূর্তে এটা খুব এ--

দেখো এখানে সব যোগা করছে লেখা আছে ড্রেস গুলো সুন্দর সুন্দর পরে সব বসে আছে।

জল লাইটিং থাকে জল বেড়াই খুব সুন্দর লাগে।

অনেককিছু আছে ইলেকট্রনিক জিনিস আছে এর মধ্যে ইনভার্টার রাখা আছে।

এদেখো এটা পুরো খালি মা মাঠের মতন মাঝের--